আহ চলছে তা~ তাকে মুখোমুখি হতেই পারে উম তার হাত পা যেন অসাড় উম

এর পথ ছেড়ে শুন্য খাদের উপর শুন্য খাদের উপর উপর দিয়ে গাড়িটা চালিয়ে দিলো আহ গাড়ির পাশ কাটিয়ে আবার রাস্তার পর গড়িয়ে চলছে আহ চলতে লাগলো গাড়ি গোপাল বাবু গাড়ি উম উম গাড়ির মধ্যেই মূর্ছা গেলেন তখন তার জ্ঞান হল তিনি দেখলেন একটা বাংলোয় আহ তিনি শুয়ে আছেন আহ তাকে উম ঘিরে আছে দুই চারজন লোক আহ তার জ্ঞান ফিরেছে দেখে সে চিহ্ন ফুটতে উঠলো তাদের মুখে আহ তাদের মুখে তাদের কাছে তিনি শুনতে ওটাই ওটাই হচ্ছে company guest house তিনি আহ তিনি উম বাহিরে অজ্ঞান হয়ে পড়েছিলেন তার বাক্স বিছানা পাশেই ছিল তিনি কমন আহ করে এখানে এলেন কেই বা তাকে এখানে রেখে গেল সেটাই তার বুঝতে পারছিলেন না গোপাল বাবু তখন সব ঘটনা খুলে বললেন একজন প্রবীণ ভদ্রলোক জিজ্ঞেস করলেন এই নেপালি driver এর কপালে কি একটা কাটা দাগ ছিল হ্যাঁ হ্যাঁ গোপাল বাবু জবাব দিলেন হ্যাঁ একটা বিচ্ছিন্ন ক্ষত বুঝ~ বুঝেছি তো সেই ভদ্রলোক বললেন আহ ওর নাম আহ বাহাদুর আহ থাপা বাহাদুর থাপা এখানে যত medical rep~ representative আহ আছে আসেন সবাইকে সবাইকে ওই নিয়ে আসতো কয়েক বছর আগে এমন এক অন্ধকার রাতে একজনকে এখানে পৌঁছে দিলেন ফেরার সময় দুর্ঘটনায় আহ পড়েছিল তার গাড়ি অন্য একটা গাড়ির পাশে গিয়ে গিয়ে খাদে পোড়ে প্রাণ হারিয়ে প্রা~ প্রাণ হারিয়ে ছিল থাপা উম গাড়িটা চুরমার হয়ে গিয়েছিল গাড়িটা চুরমার হয়ে গিয়েছিল তার পর থেকেই উম কোনো medical representative

হাজির হয় আহ যারা পু~ পৌরলোক পুরলোক পুরনো লোক ঘটনা জানেন তারা তখন কখনো ওই গাড়ি চাপেন না গাড়িতে চাপেন না তবে যারা নতুন station এ এসে গাড়ি না পেয়েও আসে যেই পড়েন

গন্তব্যস্থলে উম কিন্তু কখনও কখনও কারো ক্ষতি ও করেছে বলে শোনা যায় নি উম ওর কপালের কাটা দাগটাই দুর্ঘটনার চিহ্ন সেই দুর্ঘটনার চিহ্ন ভুলে বিশ্বাস আহ বিশ্বাস ক~ করো কি আহ যদি যদি করো তাহলে একটা গল্প পড়ার দরকার নেই আর যদি ভূত বলে আহ ভূত বলে কিছু কিছু নেই মনে করে থাক মনে করে থাক তাহলে একবার পড়ে দেখতে পারো ঘটনাটা ঘটেছিল আজ থেকে বেশ কয়েক বছর আগে আজ থেকে কয়েক বছর আগে একটা নদীর ঘাটে সেদিন ছিল উম অমাবস্যা চারপাশে এমন আহ ছমছম অন্ধকার যে সামান্য একটা আহ গাছ গাছালি আহ দেখলেও মনে হয় যেন উম যেন ভূত দাঁড়িয়ে আছে অথচ রাত অথচ রাত উম রাত তখনও তখনও এমন কিছু বেশ~ বেশি হয় নি বড়জোর দশটা কি এগারোটা গ্রামের এগারোটা গ্রামের এগারোটা গ্রামের আহ দেশে অবশ্য দশটা এগারোটা গভীর রাতে এই রাতে এমন কোন প্রয়োজন না থাকলে প্র~ প্রয়োজন না থাকলে কেউ বড় লোক বাহিরে বের হয় না উম উম বাহিরে বের হয় না তা সেই রাতে গেদু নামে একটা ছেলে কে দেখা গেল হন হন করে আহ ঘাটের দিকে ছুটে আসলেন উম পড়লেন মালকোঁচা মারা ধুতি মারা ধুতি গায়ে ফতুয়া খালি পা ফতুয়া খালি পা ছুটতে ছুটতে ছুটতে ছুটতে গেদু ঘাটে এসে দেখেন আহ ঘাটটা খাঁ খাঁ করছে ফাঁকা মাঝা মাঝি টানে মাঝি টানছে তো দূরের কথা একটা শেয়াল কুকুরও চোখে দে চোখে পড়ে না খুব মুশকিলে পড়লো ও আহ নদী নদী পেরিয়ে একবার ওপারে না গেলেই নয় এপাশ ওপাশটা কালো আহ খে~ খেয়াই ন খেয়াই নৌকাটা নৌকাটা ঘাটে গেরাপি করা রয়েছে গেরাপি করা রয়েছে আহ মাঝিরা হয়ত নৌকা ফেলে রেখে বাড়ির বাড়ির চলে বাড়ি চলে গেছে একবার ভাবলো নৌকার নৌকা যখন রয়েছে নিজের ওপারে চলে যায় না যায় না আহ ফেরার সময় ফেরার সময় আবার আবার এই নৌকাতেই নৌকাতেই আহ ফিরে আসা যাবে উম ভাবতে ভাবতে আরো দুই পা যেন দুই পা যেন এগিয়ে এমনি আহ এমনি চমকে উঠলো আহ খান ক্ষেত্রের গলায় কে যেন কথা বলে উঠলো গেদু ধমকে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো কে মহাশয়ের নাম জিজ্ঞেস করেছিলাম হি হি হি উম ঘাটের এ~ একেবারে নিচের দিকে চোখ পড়লো নিচের দিকে চোখ পড়লো উম তারপরে গেদু চাদর মুড়িয়ে মুড়িয়ে আহ আহ জবুথবু হয়ে কে যেন বসে আছে কে রে বাবা অন্ধকারে লোকটার চোখ মুখ কিছুই দেখা যাচ্ছে না আরো দুই পা এগিয়ে এলো গেদু আপনি আপনি কে হি হি হি লোকটা

অথচ মাঝিরাও পা আহ পাত্তা নেই মাঝির পাত্তা নেই তা আহ তা বুঝেও কি পারি

উম ভালো একজন তাহলে সঙ্গী পাওয়া গেল আহ আহ গড়ার নিশুতি আহ ভারী অদ্ভুত তাছাড়া এখন শীতকাল নয় যেন অমন চাদর মুড়ি নিয়ে বসে আহ থাকতে হবে গেদু লোকটার দিকে আরো দুই পা এগিয়ে এল তারপর জিজ্ঞেস করলো আহ এমন চাদর হম মুড়ি দিয়ে বসে আছেন যেন আপনার কি শরীর খারাপ ঠিক খারাপ নয় তবে উম জলো বাসায় একদম আমি সইতে পারি না তাই একটু ঢেকে ঢুকে বসেছি আর কি হে হে হে আহ লোকটা বড় বিশ্রীভাবে হাসে কিন্তু কি আর করা যাবে যার যেমন অভ্যাস উম স্বভাব আহ গেদু প্রস্তাব দিল আহ তাহলে চলুননা আহ চলুননা তখন মাঝি আসবে তার ঠিক আছে আহ আমরা এই নৌকা আহ নৌকা বেড়ে আহ বেয়ে ওপারে চলে যাই আহ চলে যাই তা মন্দ মন্দ বলছি আহ বাপু লোকটা মাথা ঝাঁকালো মাথা ঝাঁকালো মাঝির আহ মাঝির অন্য মাঝির জন্য বসে না থেকে দুজনে চলে যেতে পারি তবে গেদু জিজ্ঞাসু করলে চোখে জিজ্ঞাসু চোখে তাকালো কি তবে আমরাই যা বয়স আমার যা বয়স এই বয়সে ভাই হাল টানার ক্ষমতা আমার নেই উম ক্ষমতা আমার নেই তুমি উম তুমি আহ বাইতে জান বাইতে জানেন তো বাইতে জানেন তো উম গেদু হাসলো গেদু হাসলো আমি গাঁইতে মানুষ আমি গাঁয়ের মানুষ নৌকা বাইতে জান জানবো না ভাবলেন কি করে না না তা না না হ্যাঁ সবাই যেন নৌকা আহ বাইতে জানবেই এমন তো কথা নেই তা ঠিক আছে তুমি যখন একাই বাইতে বাইতে পারবে বলে চল গেদু ওপারের ঘাটের দিকে তাকাল আহ টিম টিম করে একটু আলো জ্বলছে হয়ত ওপারে গেলে উম দু দুই একজন লোকের কখন দেখা যেতে পারে আহ এখন আহ এখন লোকের দেখা যেতে পারে উম নৌকায় উঠে গেরাপিঠা গেরাপিঠা চলে আহ নিল ওই এক পারে উম বৈঠাটা বৈঠাটা উম পড়ছিল বৈঠাটা পড়ছিল হাত তুলে নিয়ে ডাকল ও আসুন ভয়ের কিছু নেই ভয়ের কিছু নেই নদীটা বেশ স্বাস্থ্য আজ লোক টা ততক্ষনে উঠে দাঁড়িয়েছে দাঁড়িয়েছে কিন্তু গায়ের চাদরটা ততটুকু ততটুকু উম সরাতে

সরাতে যেন চোখ মুখ দুই আহ বোঝার উপায় নেই মুখের দিকটা যেন একটা কালো আহ ধরা রাখা আছে লোকটা আহ নৌকায় উম গলুয়ে চাপ দিয়ে টুক করে উঠে পড়লো একটু তারপর খন খন করে আহ কেশে গলা সাফ করলো নৌকা ছেড়ে দিল গেদু আর ঠিক এমন সময় ঠিক এমন সময় তিন আহ চারটে বাদুড় হঠাৎ করে মাথার ওপর দিয়ে টপ টপ করে আহ উড়ে গেল চমকে দিয়ে উঠেছিল আহ বাদুড়ের উম খাপায় উম বাসায় আহ বুঝিয়ে ওর কপালে লাগলো লোকটা বাদুড় উম দাঁড়াবার ভঙ্গি করে গেদু কে উদ্দেশ্য করে বললো আহ দেখলেন তো উম বাদুড়ের আহ বা~ বাসায় গায়ে লাগা ডাল উম লাগা ভালো নয় গেদু নৌকা নৌকা ভুলে গেলে কেন

আচ্ছা আহ thank you তার সেটার জন্য কিন্তু আহ প্রথমত আমি জানতে চাইছি যে, এই cowin registration এর পুরো details টা। আহ তো আমাকে কি আমার আহ নাম বলতে হবে? কিন্তু আমি ba~ basically call করছি আমার বাবার জন্য। কারণ আমার নিজের জন্য নয় এটা। তো আমার নাম বলবো না আমার বাবার নামটা বলবো?

হ্যা registration করা আছে। তো সেই জন্যে আমি phone করেছি। তো আমার নাম হচ্ছে অরুন। হ্যাঁ আমার বাবার নাম হচ্ছে অর্জুন A R J U N ঠিক আছে? তো আমার বাবার জন্যই আমি phone করেছি। তো উম তো আপনাকে আহ কি details দিতে হবে বলুন? তারপরে আমি বলছি আমার সমস্যাটা কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তার জন্যে~ চারজনের জন্য দরকার নেই কারণ, আমি তিনজন আমার registered mobile number এ আছে। তো সেটা নিয়ে কোনো সমস্যা নেই হুম। হ্যাঁ হ্যাঁ যেখান থেকে আমি phone করছি সেই phone number টায়। আচ্ছা একটা কথা বলুন মানে এই জিনিসটা এতো problem কেন হচ্ছে? মানে আহ আপনি বোঝার চে~ বোঝার চেষ্টা করুন যে, আমি একটা কথা আপনাকে phone করার জন্য বলেছি। আপনি আদৌ চারটে প্রশ্ন করছেন আমাকে। মানে আপনি বুঝতে পারছেন যে, আমরা আপনাকে কেন phone করছি? আমরা এমনি দায়ে পরেই phone করা হচ্ছে আমাদের কিছু problem থাকার জন্য। তো আপনি যদি এত কিছু প্রশ্ন করেন যেটা irrelevant মানে আপনি বলছেন চারজন থাকার দরকার। চারজন তো থাকা দরকার মানে আমিতো বলিনি বা আমি চাচ্ছি চাচ্ছি আমার details নেননি। আপনি কি করে জানতে পারছেন যে চারজন আহ আছে এখানে? মানে আমি তো হ্যাঁ আপনি বুঝতেই~ আপনি বোঝা আপনি একটা assumption করে নিচ্ছেন মানে এটা generally হয়। আহ সরকারি কোনো পরিষেবা আমরা যখনি avail করতে যাই তখনই আপনারা এত বেশি assumption করে নেন না যে

এই problem টা আমার ক্ষেত্রে প্রথমবার হচ্ছে। তো অ~ অবশ্যই আমি আপনার কাছে মানে আমার কাছে জিনিসটা নতুন, তো আপনার কাছে আমি আহ একটা নতুন লোক হিসাবে আপনাকে join কথা বলছি তাইতো? তো আপনাকে একটু kindly সহ~ সহযোগিতা করতে হবে। আপনারা এতো বেশি question করেন। আর বুঝতেই পারছেন মানে আমি একটা সমস্যার মধ্যে পরে গেছি। আপনি আহ আহ এতক্ষন কথা হচ্ছে যাতে করে সমস্যাটা বলতে পারিনি। ঠিক বুঝতে পারছেন? আর আপনারা phone এ মানুষ কে impulsive করে দেন, আপনারা মানুষকে রাগিয়ে দেন আপনারা এতো বেশি question করেন। হ্যাঁ কিন্তু normal procedure আপনি এখনো জিজ্ঞাসা করেননি আমার কি problem? আমি কি আমার problem টা বলতে পারি প্রথমে? নাহলে মানে ব্যাপারটাই তর্ক বিতর্কই চলে যাবে কিন্তু আমরা আহ মানে এমনিতেই আমি আহ ঠিকঠাক থাকি নেই, satisfied নই পুরো total cowin registration process এ। কারন আহ তারপর আপনাদের এতোক্ষন আপনাকে call এ দাঁড়িয়ে থেকে wait করে করে তারপর আপনি পাচ্ছে তারপরও আপনি এতো বেশি উল্টোপাল্টা question করছেন। আমি কি আপনাকে বলতে পারি আমার issue টা কি আছে? হুম হুম

ঠিক আছে কিন্তু দেখুন আমার যে registered number থেকে আমি phone করেছি এই registered mobile number টাই উম আহ এই আহ দেখুন তিনজন registered আছে। আমার বাবার নাম, আমার মায়ের নাম আর আমার নাম। তো আপনি দেখতেই পাবেন হয়তো ভালো করে যদি আপনি দেখেন। যদি আপনি number টা চান, আমি আপনাকে repeat করতে পারি number টা। আচ্ছা nine eight three zero two double one three five six ।

Okay আহ প্রথমত হচ্ছে মানে এখনতো booster dose শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ? তো এবারে আহ আমাদের nearest আহ যে health center আছে ওখানে আহ booster dose দেওয়া হচ্ছে। কিন্তু unfortunately আহ মানে আহ আমার বাবাকে আমি এখনো দেওয়াতে পারছিনা। কারণ হচ্ছে এটাই যে, আমার বাবা আমার number এ কোনো আহ phone দেয় নাই, কোনো SMS আসেনি বা কোনো আহ কোনো communication আসেনি। যে~ যেটা দেখিয়ে আমি বা booster dose টা নেওয়াতে পারবো। এবারে আমি কারণটা কেন বলছি আপনাকে কেন phone করেছি? কারণ হচ্ছে আহ যে দিনে আমার আহ বা~ মানে আমি বাবাকে নিয়ে গিয়ে second dose টা দিয়েছিলাম যে final dose যেটা basically এখনো অবধি, সেটা দেওয়ার সেই একই দিনে আর যেসব লোকেরা ছিল তারাও already নিয়ে নিয়েছে। তারা SMS পেয়েছে কিন্তু আমি SMS টা পাইনি। Infact এরকমও হয়েছে যে, আমরা আহ মানে তার তিন চার দিন পরেও আমরা বার বার গিয়েছি পাচ্ছিনা। এবারে তারপরের দিন তিন চার দিন পরে দেখেছি যে আমাদের পরে যারা মানে final dose টা নিয়েছিল second dose নিয়েছিল, সেই dose টা নেওয়ার পরে তারা মানে আমার আমার পরে আরকি তারা SMS পেয়েছে। আহ মানে নিয়েছে এবং তারাও SMS পেয়েছে কিন্তু আমিই পাইনি। তো মানে আমার আগে পিছনের লোকেদের সবার almost হয়ে গিয়েছে মানে আমি in the sence আমার বাবার কথা বলছি। তাদের হয়ে গেছে কিন্তু আমাদের হয়নি। এটা আহ মানে বুঝতে পারছেন আমি কতটা frustrated হয়ে গিয়েছি? কারণ আজকের নয় এটা আমি চার থেকে পাঁচ দিন আমি যাওয়া আসা করছি continuously আর এই same response ban~center এর লোকেরা আমাকে ফেরত পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ বলছে যে আপনি আর একটু wait করুন। এবারে আজকে যখন আমি আমি কাকুতি মিনতি করে অনেক জিজ্ঞাসা করলাম, তখন এক ডাক্তার বাবু আমাকে এই number টা দিলেন। দিয়ে বললেন যে এখানে phone করে জানতে। এবার আমি এখন আপনাকে phone করেছি কিন্তু আপনি আমাকে

hospital থেকে গিয়ে আমি dose টা নিয়ে নিতাম কিন্তু unfortunately মানে ওই আর কি আপনারা এমন একটা উম করে রেখেছেন, আপনাদের কি fault আমরা বুঝতে পারিনা। যে ওই আর কি হয় মানে not SMS থাকলে আমরা বাইরে থেকেও দিতে পারবো না। আপনি একটু kindley দেখুন আপনি এখানে কি করবো আমরা? কি করা উচিত আর কি করলে আপনার ঠিক হয়? কারণ আমি বুঝতে পারছিনা মানে

আহ দেখুন আমার বাড়ি হচ্ছে বজবজে nearest location হচ্ছে বজবজ railway station । ঠিক আছে? তো এবারে আহ সেখান থেকে nearest যদি একটু বলেন তাহলে আহ ব্যাঞ্জনহেরিয়া hospital হচ্ছে nearest sub-divison hospital । যেখানে আমরা treatment করে থাকি কিন্তু ব্যাপার টা হচ্ছে যে আমাকে যদি আপনি বলেন যে PG hospital যেতে হবে? আহ Impossible নয় অসুবিধা একটু হয়ে যাবে। কারণ ওই আর কি মানে অন্যান্য লোকেরা আমার পাড়ার health center থেকে facility টা পাচ্ছে আর free of cost এ পাচ্ছে সেখানে।

আচ্ছা দেখবো যে কি করা করা যায় আরকি।

ঠিক আছে আমি দেখছি। হুম হুম দেখি। আচ্ছা এইযে বজবজ municipality website এ আছি আমি এখন the cowin registration হ্যাঁ। Cowin phone number দিয়ে দিলাম। দিয়ে আচ্ছা মুক্তা roll, date and slot booking হয়ে গিয়েছে OTP হ্যাঁ। একটু দাঁড়ান। ঠিক আছে OTP টা আমি দিয়ে দিয়েছি। তো এবারে আহ register হয়ে গেছে। হ্যাঁ আপনি বলছিলেন কি volunteer টা কি আছে ওটার নামটা?

Hello রেশ্মা? হ্যাঁ, কেমন আছো? এই আছি, মোটামুটি ভালো। তোমরা কেমন আছো? আর বলনা গো ঐ আছি। দিয়ে flat এ সবাই কেমন আছে?

আমার বাড়ির খবর তো ভালোই, ছলছে। আর এই যে news তিউস দেখছিলাম খবরে তো pollution তো দেখছি খুব বেরে যাচ্ছে দিনদিন তাহলে তো খুব সমস্যা হয়ে যাচ্ছে। এই pollution এর জন্যে কি করা যেতে পারে? কিছু idea আছে তোমার?

যত মানুষ নিজস্ব স্বাছন্দের মধ্যে ফিরছি বা ফিরে যাচ্ছি তখন কিন্তু pollution টা আর ও বেরে গেছে। হম হম হম। Polution বেরে যাচ্ছে আর সঙ্গে হচ্ছে যে যত গাড়ি ঘোরা চলছে বা যত রকমের কলকারখানা ছলছে এই সব আহ চলার জন্য pollution টা বাড়ছে, বাড়ছেই।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 একদম ই ঠিক কোথাই বলেছ, মানে ব্যাপারটা কি হয়েছে বলতো আমাদের উম বাড়িতে ঠিকাছে যদি ধরো পাঁচজন যদি সদস্য থাকে, তো পাঁচজন সদস্য এর ই কিন্তু একটা করে কিন্তু যানবাহন রয়েছে। এবার জার ফলে কি হয়েছে, সেই যানবাহন আমরা ব্যবহার করছি প্রতেকদিন নিত্য প্রয়োজনে। সেখান থেকে তো একটা বিষাক্ত গ্যাস বেরে, সেই গ্যাসটাই তো আমাদের ধরো pollution এ মিশছে যার ফলে নানা রকমের আহ নানা রকমের অশু~ অসুখ ছড়াচ্ছে। মানে সমস্ত দিক দেখতে গেলে কিন্তু যানবাহন থেকেও কিন্তু মারাত্তক রকমের একটা গ্যাস বেরুছে যেটা পরিবেশের সঙ্গে মিশছে। হম সেতো আছেই, এখন তো pollution অনেক রকমের হয়ে গেছে গ্যাস pollution তারপরে water pollution সব কিছুই হয়ে গেছে । আর যে পরিমানে এখন জলের যা সমস্যা, জলের সমস্যা তেও কিন্তু জলের সমস্যার জন্যে রোগ গুলো বেশি হচ্ছে মানুষের। একদম ই ঠিক বলেছ। এই তো কিছুদিন আগে নাকি একটা খবরে দেখলাম যে কোন নাকি একটা গ্রামে, গ্রামের নামতা আমি ঠিক ভুলেও গেলাম খবর টা, তো পাসে দেখি একটা chemical factory হয়েছে ঠিকাছে তো সেই chemical factory তে কিছু রাসায়নিক মানে এমন কিছু জিনিস ব্যবহার করছে বা তৈরি করা হচ্ছে সেই factory থেকে যেসব তোমার বর্জ্য পদার্থ গুলো ওখানে পাসে একটা নদি আছে গিয়ে মিশছে, সেই নদীর জল আবার চাষের ক্ষেত্রে ব্যবহার হয়। আবার ধরো আমাদের গ্রামে নিত্য প্রয়োজনীয় জিনিসে যে কোনও প্রয়োজন পরে জলটা করে। অনেকে আবার অনেক কিছু কাজেও লাগায়। তো ওখানে থেকে কিন্তু নানা রকম রোগ ছড়িয়েছিল। এই কলেরা, মালেরিয়া এই রকম মতো অনেক মানে ভয়াবহ একটা রোগ ছড়িয়েছিল, তো শুনলাম নাকি ঐ গ্রামটা মানে অনেকটা শেষের দিকে চলে গেছিল, কেও ধরতে পারছিল না যে এই রোগ টা কোথা থেকে আসছে। পরে যখন এখান থেকে সব জল জারা গবেষণা করেন তারা পরীক্ষা নিরীক্ষা করে জানল যে factory থেকে কিছু chemical ওনাদের জলে মিশছে জার জন্য কিছু কিছু গ্রামবাসীকে ঐ গ্রামের সেই রোগটা ছড়া~ ছড়িয়েছে। তারপরে নাকি factory টা বন্ধই করে দিল। ও আচ্ছা আচ্ছা। তাহলে factory থেকে বর্জ্য পদার্থ গুলো বেড়িয়েই বা এই কেমিক্যাল মেশানো জল বেড়িয়েই ওখানে pollution টা ঘটছে জলে। একদমই তাই। মানে এগুলো তো সচেতন থাকা দরকার যে তুমি মানে যখন একটা কেমিক্যাল factory যখন তৈরি হচ্ছে টার আশেপাশে কিন্তু কোনও গ্রাম বা কোনও শহর এলাকা কিন্তু থাকা উচ্ছিত না। কারণ ওখান থেকে নানা রকম ধরণের আহ গ্যাস বলো বা নানা রকম বর্জ্য পদার্থ বলো যাই বলো সমস্ত কিছু তো বেরিয়ে এসে আমাদের পরিবেশের সঙ্গে তো মিশছে তাই না? হম হম হম। সেতো অবশ্যই। সব কিছুই একটু সমস্যার ব্যাপার, তা বলে যে এই factory গুলো ও যদি বন্ধ হয়ে যায় তাহলে দৈনন্দিন জিবনে যে সমস্ত জিনিস গুলো যে তৈরি হয় বা লাগে মানে সেই সব জিনিসগুলোর তো সঙ্কট একটা বেরিয়ে আসবে। তো একটা eco system তৈরি হয়ে যাচ্ছে যে আহ factory যদি বন্ধ হয় তাহলে মানুষের দৈনন্দিন জিবনে জিনিসপত্র গুলো ও বন্ধ হতে শুরু করবে। তো সেটা একটা সঙ্কট দেখা দিতে পারে।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 দিয়ে তুমি সেটা করো তাহলে তো এই পরিবেশ দূষণ টা হয় না তাইনা? বা কোনও মানুষের কোনও ক্ষতি ও হয়না।

আহ যে আমরা সচেতন হবো বা পরিবেশে যে দূষণ হোক বা বায়ু দূষণ হোক বা জল দূষণ হোক এই সমস্ত গুলো কে যদি একটু আমরা সচেতন ভাবে মানে আহ কি করতে পারি, handle করতে পারি তাহলে হয়তো পরিবেশ টা অনেক মানে ঠিকঠাক একদম ই টাই। কিছুদিন আগে নাকি শোনা যাচ্ছিল তোমার বড় বড় promoter রা এই ছোট ছোট পুকুর গুলোকে বন্ধ করে ব~ বন্ধ করে সেখানে building তৈরি করছে।

কীটপতঙ্গ আছে যারা বাস্তুতন্ত্রের ওপর নির্ভর করে বেঁচে থাকে কিন্তু তারাও তো, তো মারা যাচ্ছে না। তো এতে তো তোমার সন্তুলন টা নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদমই ঠিকই বলেছ। এবার এই গুলোকে ঠিক করতে গেলে তাহলে কি উদ্যোগ নেওয়া উচ্ছিত? আমার মতে বলে দেখ, যদি ধরো আহ পরিবেশকে যদি দূষণ মুক্ত করতে হয় প্রথমত এই যারা পুকুর, ছোট ছোট ডোবা বলো, পুকুর বল যেগুলো আমাদের এখন ও এই প্রয়োজন সেগুলোকে না বন্ধ করায় উছিত। সেগুলো কে ভালো করে পরিস্কার পরিছন্ন করে, ভালো ভাবে সংরক্ষণ করে সেই জাইগা সংস্কার করা উচিৎ। তারপরে আহ building গুলো বানানো হচ্ছে বড় বড়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

তো এইগুলোর দিকে কিন্তু নজর দেওয়াটা সত্তিই দরকার কারণ দেখো যখন আমাদের জীবনের সংশয় আছে, জীবন যখন তখন আমার মতে এগুলোর দিকে নজর দেওয়া উচিৎ।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 হ্যাঁ, এই যে পুকুরগুলো ঠিকঠাক মতো সংরক্ষণ যদি করা যেতে পারে বা মানে যদি পুকুরগুলো ভরাট যদি না হয় তাহলে আহ একটা pollution টা একটু কম হবে বা মানুষ সমাজে বা আর ও জীবজন্তু যারা আছে তাদের ও একটু রেহাই পাবে আর কি। একদমই তাই। মানে আমাদেরকে সব সময় মাথায় ধরো পরিবেশবিদ যারা আছেন তারা তো দিন রাত্রি ধরো এই সব নিয়েই চর্চা করে কিভাবে পরিবেশকে রক্ষা করবো, কি ভাবে কোনটা করলে পরিবেশের ভালো হবে হম তাদের সঙ্গে তো আমাদেরকেও সহযোগিতা করতে হবে। এই যেমন ধরো গাছ কাঁটা, একদম নিত্য প্রয়জনের কথাটাই বলছি আমি এই যে যে পরিমানে গাছ কাঁটা হচ্ছে তুমি দেখেছো